আর আমি এখানে একটা কারেন্টপিলারও দেখ-দেখতে পাই এখানে মাটিও একটু উচা করে ছিল।

আমি দেখতে পেলে এখানে কুকুরের উপর একটা কাপড় অ্যাঁ গ্রিন কালারের কাপড় দেখতে পেল--

অ্যা নীচের থেকে উপরে ডেগিয়া ঠাকে একজন অ্যা ব্যাগ রেড কালারের লাল কালারের ব্যাগ পরিয়া।

একানে আমি দেখতে পাই গরের কালারটা সাদা কালারের আমি দেখতে পাই লাইটিংগুলো ঢেকে ঢেকে এখানে।

এই সবিটা আমি দেখতে পেলাম এই হল একটা ক্যাশ কাউন্টার বলতে পারে এই ক্যাশ কাউন্টার আমি দেখতে পাই লেখা আছে ডাউ ড্রাই ক্লিয়ারেন্স ।